এবং সামনে দুজন মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে।

বিল্ডিং টির সামনে রেলিং দিয়ে ঘেরা আছে দুটো বাইক রাখা আছে একটি লোক দাঁড়িয়ে আছে ।

এখানে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের গা দিয়ে একটি রাস্তা চলে গেছে ও পাশে একটি জলাশয় দেখা যাচ্ছে ।

একটি বড়ো জলাশয় দেখা যাচ্ছে জলাশয়টির পারে কিছু গাছ দেখা যাচ্ছে জলাশয়টির একটি পাড়পাথর দিয়ে বাঁধানো।